এ-এ নারকেল গাছ রয়েছে সুপারি গাছ রয়েছে এবং এ একটি ঝাউগাছ দেখা যাচ্ছে।

এখানে একটি ব্যাঙ্ক । এ.টি.এম. ব্যাঙ্ক টি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র র। এ. টি. এম ব্যাঙ্ক রয়েছে এখানে--

এখানে দুজন স্পিড বোর-ডের মধ্যে দুজন রয়ে দুজন বসে রয়েছে ।

পোস্ট অফিস এ এ লেখা আছে পোস্ট --

ফাস্ট এ একটি চায়ের দোকান দেখা যাচ্ছে। ফলের দোকানের পাশেই বসে --

কোঅপারেটিং মার্কেটিং ফেডারেশন এল.টি.টি.ই.

পাশে বড় দেখে উ মা অনেক দূর থেকে বড় দেখে প্রাচীর রয়েছে। দুটো ট্রাক দাঁড় করানো রয়েছে

মোটা কাঁধি টা অনেক মোচা ও রয়েছে। কাঁধি টার পাশে দেখা যাচ্ছে কলা গাছের বাগান রয়েছে।

ছেলে দুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ করছে। ছাদটি অনে-এক বড়। তাদের পা পাশে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে।

এটি একটি খাবারেরও দোকান দেখা যাচ্ছে।

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে। রাস্তা দিয়ে অনেক যানবাহন যাতায়াত করছে।